কয়েকটি দোকান দেখতে পাচ্ছি।

দোকানের ভিতরে দেখা যাচ্ছে নীল রংয়ের লাইট জ্বলতেছে।

ছবিটিতে আমি একটি ক্লাস রুম দেখতে পাচ্ছি।

-টিতে একটি রুম দেখতে পাচ্ছি।

দোকানটির ভিতরে অনেকগুলি ফল থাকে থাকে সাজানো রয়েসে।

একটি জুড়ি দেখতে পারছি।

কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে।

খোলা জাগার ওপরে কতগুলি গাড়ি দেখা যাচ্ছে।

ভিতরে কতগুলি পাওদানি দেখা যাচ্ছে।

ভিতরে কতগুলি মুরগি দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি ঘর দেখতে পাচ্ছি।

ছবিটিতে একটি হোটেল দেখতে পারছি।

হোটেলের ভেতরে কতগুলি মানুষ দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি শোরুম দেখতে পাচ্ছি।

কয়টি লাইট জ্বলতেসে দেখা যাচ্ছে।

পিছনে একটি-ই ঝাড়ু দেখা যাচ্ছে-এ।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি দোকান।

উপরের দেওয়ালটি কালো রঙের দেখা যাচ্ছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি জিম ঘর।

সবিটি দেখে মনে হচ্ছে এটি একটি নার্সারি ।

একটি বাঁশের জাকলা দেখা যাচ্ছে।

নীসে অনেক ছোট ছোট পাথর দেখতে পারসি।